এখানে কয়েকজন শপিং করতেও এসেছে এবং দেখা যাচ্ছে বিশাল বড় একটা শপিং মল ।

এবং মাঠের আশেপাশে পরিবেশটা খুব সুন্দর এটা মনে হচ্ছে একটা বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি --

স্টিল এর উপর কাজ হয় এটা একটা দেখা যাচ্ছে ফ্যাক্টরি এর বাইরে একটা জেসিবি গাড়ি দেখা যাচ্ছে এবং স্টিল ফ্যাক্টরি সামনের পজিশন টা দেখা যাচ্ছে।

এই বিল্ডিং -এর এখনো কাজ হচ্ছে বিব উম বিল্ডিং -টায় প্রচুর লোকজন রয়েছে।

এই হোটেল -এর রিসেপশন -টা খুব সাজানো গোছানো এবং হোটেল -টাও খুব সুন্দর দেখে মনে হচ্ছে বাইরে থেকে।

এখানে কিছু রাইড -ও আছে বাচ্চাদের।